এখানে-এ একটি রাস্তায় দিয়ে যাচ্ছি রাস্তার মধ্যে অনেক গাড়ি আছে এবং গাড়ির পাশেই একটি লোক দাঁড়িয়ে আছে এবং পাশে অনেক টোটো লোক যাতায়াত করছে এবং তার পাশে একটি বাড়ি দেখতে পাচ্ছি এবং লাইট আছে।

এখানে লেখা আছে একটি বাড়ি দেখতে দেখা যাচ্ছে এবং একটি লোক যাই হেলে আছে এবং একটি সাইকেল রাখা বাড়ি তা দেখতে --

এবং তার চারিপাশে-এ মেঘের মতো দেখতে পাচ্ছি। এবং তার চারপাশের লাইট দিয়ে ঢেলা আছে--